তো সেইটার ব্যাপারে আপনার কি মনে হয়?

কিন্তু তার মানে কি আপনার মনে হয় যে ওরা ঠিকঠাক ভাবে pay করে না দেখুন এটা individual to individual depend করে এটা তো জোমাটোর ভুল না particular delivery boy টার ভুল

সে এরকম করেছে তাকে ওরা suspend ও করে দিয়েছে।

তো এটা তো জোমাটো company র ভুল না এটা particularly ওই delivery boy টার ভুল তো সেইটা মানে সেইটা আহ ওরা suspend করে দিয়েছিলো ঠিক কথা তো আহ কিন্তু এটা নিয়ে অনেক কিছু troll ও হয়েছিল। হম তখন কয়েকদিন জোমাটো থেকে খাবার আনানো অনেকে বন্ধ করে দিয়েছিলো।

হ্যাঁ সেটা ঠিক কথা যে একটা flow এর সাথে সবাই যায়। তো সবাই সেটা চায় যে নিজের খাবারটা আহ better আসুক আর কি হম তো কোনো খারাপ experience আছে? আহ জোমাটোর সাথে আহ খারাপ experience বলতে আহ হ্যাঁ এরকম একবার হয়েছিল যে আমি খাবার order করেছিলাম কিন্তু আহ খাবারটা খুব একটা ভালো আসেনি। তো তখন আমি ওই আপনার মতোই আর কি আমি chatbot এর through দিয়ে আহ ইয়ে করতে চেয়েছিলাম আহ অনেকবার ওদেরকে try করছিলাম। তো কিন্তু ওরা আহ

খাবারটা পাওয়া গিয়েছিলো আহ কিন্তু মানে খাবারটা sorry খবরটা পাওয়া যায়নি আহ ওরা basically refund করে দিয়েছিলো। কিন্তু আমি যে occasion এর জন্য খাবারটা আনাছিলাম তবে সেই সময়ে তো আমি খাবারটা পেলাম না। আমার কিছু guest এসছিলো তখন বাড়িতে আমি যাদের জন্য খবরটা order করেছিলাম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 আহ guest দেরকে on time খাবারটাকে serve করে পারলাম না। আর জোমাটো customer care service আমাকে এমন করে নিজে alternatively আহ সেই point of time এ অন্য কোথাও থেকে খাবার arrange করে দিয়েছে। সেই জিনিসটাও জোমাটো customer care service করেনি। ওরা বললো simply যে আমরা refund করে দিচ্ছি but সেইটা তো actually solution না right

Exactly তো ব্যাপারটা হচ্ছে এইটাই তাও আপনার ভাগ্য ভালো আপনি refund পেয়েছেন। কিন্তু আমি অনেকবার করেছি ওরা refund তো দেয়ই না করে ফলে দেয় তারপরে call back কোনো review আসে না। আর একটু সেই সব problem গুলো ওর যদি একটু rectify করে তাহলে আরো better হয় জিনিসগুলো কিন্তু আমি জানি না ওরা সেটাকে আদেও rectify আহ করবে কি না কোনো দিন। তো আপনি আহ এর থেকে order আনিয়েছেন রেডপান্ডা থেকে? না আমি কোনোদিন করিনি আচ্ছা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 কলকাতায় শুরু হয়েছিল আর একটা জায়গা যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে উবার ইটস।

তো উবার ইটস থেকেও কি করেছেন আপনি? হ্যাঁ একবার দুবার করেছি। আচ্ছা তো উবার ইটস এ কি মনে হয়েছে?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

আচ্ছা তো উবার ইটস এ আপনি আহ মানে ওটা ওরা কি on time delivery দিতো?

উবার ইটস এ একই রকম মোটামুটি দেখুন delivery তে সবারই এক কেউই যে আমি বলবো যে fastest delivery করেছে এটা আমার একটা note করে রাখার মতো যে না কেউ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 Okay তো সেটাই হচ্ছে ব্যাপার সবাই আহ মানে more or less উনিশ বিষ আর কি তো সেইটাই problem হয়ে যায়। যে আমি এই সব এই system গুলো উবার যদিও বাইরের company তবুও আমি ভেবেছিলাম যে ওদের কাছ থেকে একটু better service

হয়নি আমার তো এই কারণেই আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কি কোনো ভালো experience আছে উবার এ

তো

আর আমার একটা ছোটো জিনিস এই যে আহ উবার বা আমি যদি বলি মানে আমি সেদিনকে check করছিলাম আমাকে একজন বলছিলো যে জোমাটোতে একটা gold membership হয়। তো সেরম যেরকম একটা ইয়েতেও হয় আপনার সুইগীতেও হয় একটা membership তো সেরম কিছু membership যেটা করলে আর কি ওরা আহ কিছু discount এ আপনি খাবার পান তো সেই রকম কিছু আপনি কি কখনো try করেছেন? যে এরম একটা gold membership আহ এই সব membership গুলো যেটা

কারণ হচ্ছে আমি এটা নিই না কারণ যারা রোজ খাবার আনাচ্ছে তারা এটা ভাবতে পারে কিন্তু আমি তো daily basis এ খাবার আনাই না occasion membership টায় যাই না আর একটা option আমাকে একটা বন্ধু একবার বলেছিলো সেটা হচ্ছে ডাইনাউট তো ডাইনাউটএ নাকি এরকম ভাবে আহ restaurant book করা যায় তো আপনি সেখানে অনেক আহ discount পান।

তো জোমাটোতে গিয়ে book করা হয়েছিল না কি দিয়ে আমার খেয়াল নেই বোধহয় করা হয়েছিল আমার ঠিক খেয়াল নেই আমি অতটা বেশি করি না Okay okay okay okay ঠিক আছে

কিন্তু একটা সমস্যা হচ্ছে এই যে পর্যটন খাত টা উন্নত হচ্ছে তার পাশাপাশি তুমি যে কোনো জায়গায় যেতে গেলে বা ঘুরতে গেলে তোমার অনেক বেশি খরচ বহন করতে হচ্ছে ইটা আমিও খেয়াল করেছি যে লোকাল মানুষজন পর্যটক দেখলেই ইদানিং দাম টা অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে যেমন সাজিকে বা অন্য যেকোনো জায়গাতে আমি দেখেছিলাম এক পেঁপের কোথায় ধরি লোকাল বাজারগুলোতে পেঁপে বিক্রি হচ্ছে যে চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা দরে আমার বন্ধুদের থেকে শুনেছি, অথচ ওরা সে জিনিসটা পর্যটকদের কাছে বিক্রি করছে আসি থেকে একশো টাকা দরে অর্থাৎ দেখো প্রত্যেকটা, প্রত্যেক বস্তুর per বস্তুর জন্য তারা দাম বাড়িয়ে দিয়েছে ষাট থেকে আশি টাকা, এটা তো একটা জালিয়াতির মতো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 যে room টা সেটা তারা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা চায় হ্যাঁ এটাই আমার তোমার কাছে জানার ইচ্ছা যে এই যে ওরা যে এখন দামগুলো বাড়িয়ে দিচ্ছে হঠাৎ করে এই দাম বাড়ানোটার পিছনে কিংবা এইটার পেছনে কারণ টা কোথায় আচ্ছা উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি সেন্ট মার্টিনএর কথা যেহেতু সেন্ট মার্টিন মাত্র চার মাস খোলা থাকে তো ওখানকার হোটেল গুলা ওই চার মাস ই মাত্র কাজ করতে পারে বাকি যে মাসগুলা আছে বছরের সেই সময়টা কোনো কাজ ই কি তারা পায়না কোনো পর্যটক পায়না তাদের কোনো income থাকেনা so তাই সে সেজন্য ওই চার মাসেই তারা ব্যবসা করে কিন্তু এখানে একটা কথা আছে ওখানকার যে হোটেল গুলা আছে তাদেরকে প্রচুর পরিমান চাঁদা দিতে হয় তাই বলে ওরা এতো বোরো জালিয়াতি করবে

ওখানকার যেসব স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা আছে তারা হোটেল মোটেল গুলো যে আছে সেগুলো থেকে প্রচুর পরিমানে চাঁদা ওঠায় আর এখানে একটা syndicate এর মতো কাজ করে ধরো আগে ছিল যে ছোট ছোট যে নৌকা গুলো ছিল সেগুলোতেও তুমি ইচ্ছা করলে কফিবাজার থেকে সেন্ট মার্টিন যেতে পারতে কিন্তু সেগুলো এখন বর্তমানে বন্ধ করে দিয়েছে কেননা সেখানে দুটো ship আছে জাহাজ আছে সে জাহাজ গুলা হচ্ছে কর্ণফুলী আর একটা হচ্ছে bay of bengal এই দুটা জাহাজের কারণে ছোট ছোট নৌকা গুলা যে আগে ছিল চলাচল সেগুলা বন্ধ করে দিয়েছে একটা syndicate কারণ ওই ছোট ছোট নৌকা যদি চলে সেক্ষেত্রে তারা যাত্রী পায়না অন্য যে অন্ন্য়ন গুলা বন্ধ করেছে কেন অন্যনো যে জাহাজ ছিল সেগুলো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

বেহাল অবস্থা মানে, বেহাল অবস্থা নাকি হচ্ছে syndicate এর কারণে আসতেছেনা তারা বলছে বেহাল অবস্থা ওই সিন্ডিকেট তাই বলছে বেহাল অবস্থা কিন্তু আসলে জাহাজগুলা সম্পূর্ণ ঠিক আছে ওখানকার resort এরও তো অনেক দাম বেশি হ্যাঁ তুমি বে অফ যদি কর্ণফুলী তে যেতে চাও তোমার আসা যাওয়া মিলে বত্রিশশো টাকা লাগবে আর তোমার যে হোটেল আছে এই যে season মরসুম আসছে সে মরসুমে তোমার হোটেল যেটা পাঁচশো টাকা রুম সেটা এখন minimum পাঁচ হাজার টাকা হয়ে গিয়েছে প্রত্যেক ব্যক্তির মাথা পিছু হ্যাঁ তুমি যদি এক যায় তাহলে তো তোমাকে কমপক্ষে হলে দশ হাজার টাকা নিয়ে যেতে হবে দুইদিন থাকার জন্য এতো টাকা দিয়ে তো ভারতে কিংবা পার্শবর্তী দেশগুলোতেই ভ্রমণ করা যায়

তাহলে ইটা টাকা দিয়ে আমরা কেন যাবো মানে আমরা এতো যে ওরা দাম বাড়াচ্ছে ওরা কি জিনিসটা খেয়াল করছেনা যে আমরা পর্যটকদের কাছ থেকে যে দশ পনেরো হাজার টাকা এরকম করে আদায় করছি ওরা তো বিদেশে থেকে সুন্দর করে ঘুরে আসতে পারে তাহলে কেন আসবে এটা কি আমাদের পর্যটন খাতে প্রভাব ফেলবেনা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 সেন্ট মার্টিন যাওয়ার থেকে বাইরের দেশে ঘুরে আসাটা অনেক ভালো এখানে দাম বৃদ্ধির মূল কারণ কি সিন্ডিকেট ই শুধুমাত্র শুধুমাত্র সিন্ডিকেট তাছাড়াও আরো একটা কারণ আছে যেমন ধরো হচ্ছে সেন্ট মার্টিন তো কক্সবাজার থেকে অনেক দূরে সেন্ট মার্টিন হচ্ছে একটা দ্বীপ তো এখানে হচ্ছে বাইরে থেকে খাবার আনে

স্থানীয় দোকানে খাওয়ার পাওয়া যায় কিন্তু সেগুলোর উপকরণ তো বাইরে থেকে আন্তে হয় চাল ডাল আটা এগুলো কোথায় পাবে এগুলা তো তৈরী করা সম্ভব না ওখানে তো মাটি নেই

তা প্রবাল দ্বীপ তো গাছ আছে কিভাবে আছে এই যে জাহাজ দিয়ে যে নেয় এইজন্য কি খাবার এর দাম টা বেশি পরে যায় জাহাজ দিয়ে তো নেয়না ছোট ছোট যে সাম্পান গুলো টাইপের আছে সেগুলো হচ্ছে খাবার নিয়ে আসে তো খাবার প্রয়োজনীয় যেসব সামগ্রী আসে রসদ সেগুলো হচ্ছে প্রচুর নৌকো করে নিয়ে আসে আমি যে বিভিন্ন ভিডিও গুলোতে দেখেছি ওখানে যে খাওয়ার এর দাম গুলো এখানের তুলনায় দুই তিনগুন এই খাবার নিতেই কি আসলে এতো খরচ আসলেই কি হয় পরিবহন খরচটাই এখানে আসলে মুখ্য বিষয় তাছাড়া একটা সিন্ডিকেট ও কাজ করে খাবার এর ব্যাপারেও তো সিন্ডিকেট আছে যেমন তুমি যদি খুব কম হলেও রুটি পরোটা খেতে হলে তোমার ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা লাগবে যদি তুমি কিছু ডিম্ ও না খাও শুধু ডাল আর রুটি খাও তোমার ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সেখানে খরচ করতে হবে আছে ওখানে না হয় দ্বীপ এর মতো জায়গা খাওয়ার নিতে কষ্ট হয় কিংবা খাবার পরিবহন একটা বিষয় আছে সেজন্য ওখানে খরচ টা এতো বেশি ইদানিং তো কুমিল্লার হোটেল গুলোতেও খাবার এর দাম অনেক বেড়ে গিয়েছে

কুমিল্লার হোটেল গুলো খাবার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

বিভিন্ন হোটেল বা রিসোর্ট এ বিরতি দেয় আর ওইসব হোটেল বা রিসোর্ট এর মালিকরা চায় যে তাদের যে খাবার গুলা সেগুলা উচ্চ দামে বিক্রি হোক বেশি লাভ করতে গিয়ে তারা পর্যটক বা ভ্রমণপিপাসু যারা আসে তাদের পকেট কাটছে আচ্ছা সেন্ট মার্টিন এখন গেলে আমরা কি উত্তাল সমুদ্র ওটা কি পাবো কিংবা কর্ণফুলী জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজে যেতে পারবো না কর্ণফুলী জাহাজ আর হচ্ছে বে অফ বেঙ্গল এই দুটা জাহাজে শুধুমাত্র পর্যটক পরিবহনের জন্য আর অন্ন্যানো জাহাজে খুব কষ্ট করে যাওয়া লাগে অন্য কোনো জাহাজ কি আদৌ চলে আমি তো যতটুকু জানি অন্য কোনো জাহাজ বন্ধ করে দিয়েছে অন্য কোনো জাহাজ চলেনা আর যদি ছোট নৌকো যেতে চাও যেগুলো মাঝিরা যায় সেগুলো খুব একটা নিরাপদ হবেনা সাগর যে শান্ত ঠিক টা নয় সাগর কিন্তু অনেক উত্তাল জাহাজে এরকম বোঝা জয়না কিন্তু ছোট যে নৌকো গুলো যখন ঢেউ গুলো আসে তখন অনেক সময় হয় যে নৌকো গুলো ডুবে যেতে পারে এরকম একটা ভাব এইর মধ্যেই পড়ছেনা ওটা তো যাওয়ার প্রশ্নই উঠছেনা ওটাতে করে কেন যাবো জাহাজ কি শুধুমাত্র বে অফ বেঙ্গল এবং কর্ণফুলী তে খরচ কেমন পরে কর্ণফুলী তে সবচেয়ে কম যেটা একদম লো ক্লাস সেটা হচ্চে

না না একদম নিম্ন

তৃতীয় শ্রেণী হ্যাঁ তৃতীয় শ্রেণীতে মিনিমাম কমপক্ষে বত্রিশশো টাকা আর ওপরের শ্রেণীগুলো কথা তো নাই বললাম আর বে অফ বেঙ্গল এর বে অফ বেঙ্গল এর মিনিমাম কমপক্ষে হচ্ছে ছয়হাজার টাকা আসা যাওয়া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

এই পরিবেশ বান্ধব মানেই তো হচ্ছে ইটা যে সিমেন্ট টমেন্ট থাকবেনা আমি শুনেছি যে এটার পিছনে আরও একটা কারণ হচ্ছে যে ওখানে নাকি বিল্ডিং তৈরির কোনো পারমিশন নেই অর্থাৎ কোনো বৈধ কাগজপত্র দিয়ে বিল্ডিং তৈরী করতে পারবেনা ওখানে এইজন্য নাকি এখন পরিবেশ বান্ধব এর নাম করে এইধরণের রিসোর্ট গুলো তৈরী বিষয়টা বাড়ছে ওখানে দিন দিন আরো হাঁ আর তারা এই বাহানা দিয়েই হোটেল এর যা ভাড়া গুলো সেগুলো আরো পরিমানে বৃদ্ধি করছে ওখানে শুধুমাত্র রিসোর্ট এর রিসোর্ট এর যে কাঠামো আছে সেটাই কি শুধুমাত্র পরিবেশ বান্ধব রাখে নাকি খাবার দাবার এর যে সব পরিবেশন আছে বাহিরের দেশগুলোতে আমরা যেরকম দেখি পরিবেশ বান্ধব বলতে বিশেষ করে মালয়েশিয়া তে ভিডিও গুলোতে দেখেছি যে সেখানে দেখান হয়েছে পরিবেশ বান্ধব মানে একদম পরিবেশ বান্ধব সে সকল রিসোর্ট গুলোতে শ্যাম্পু কিংবা সাবান সবকিছু একদম সাবান ওরা বিভিন্ন বিভিন্ন প্রাকৃতিক বিষয়বস্তু দিয়ে ওরা ইটা তৈরী করে যেমন পেপার সাবান তারা রাখে ওটা একটা সল্যুশন এর মধ্যে ডোবানো থাকে ওই কাগজটা ওটা সাবানের মতো কাজ করে এখানেও কি সেরকম না শধুমাত্র ওই ঘরটা যেটা সেটাই শুধুমাত্র প্রবেশবান্ধব বাকি যেসব অন্যান্য জিনিস আছে যেমন টুথপেষ্ট ব্রাশ সাবান তারপর হচ্ছে স্যান্ডেল সেগুলো সবগুলোই হচ্ছে কৃত্রিম ফ্যাক্টরি তে তৈরী করা

সকালের দিকে দেখা যায়

হ্যাঁ লাল কাঁকড়া লাল কাঁকড়া দেখা যায় তুমি ইচ্ছে করলে সেরাদ্বীপ ও যেতে পারো সেরাদ্বীপ হ্যাঁ সেটা কি একদিনেই চলে যাওয়া যাবে আধা ঘন্টার মতো লাগে আধা ঘন্টা লাগে অটো দিয়ে

সেন্ট মার্টিন যেতে হ্যাঁ সেন্ট মার্টিন যেতে মানে তোমার সেন্ট মার্টিন নয় সাথে যদি সেরাদ্বীপ যেতে চায় তাহলে আলাদা করে আরো কত টাকা লাগতে পারে বাড়তি কত টাকা লাগতে পারে দুইশ টাকার মতো ও তার মানে কাছাকাছি আর কি

চার মাসের থেকে বাড়ানো যেত চার মাসের থেকে বাড়ানো কি সম্ভব মানে অন্যান্য মরসুমে আর কি কি সমস্যা হতে পারে আমি আসলে বিষয়টা ওরম ভাবে জানিনা আর এসময়টা মানে শীতকালে যদি চারমাস ব্যাতিত বাকি সময়গুলো বিশেষ করে গ্রীস্মকাল গ্রীস্মকালে তো সমুদ্র অটো উত্তাল থাকার কথা নয় বিশেষ করে বর্ষাকাল এ সমুদ্র অনেক বেশি উত্তাল থাকে এই শীতকালে খুলে রাখতে অসুবিধে কোথায় সরি গ্রীস্মকালে সেন্ট মার্টিন এ যারা থাকে তারাও তো চায় চারমাসের বেশি যেন মরসুম টা থাকে কিন্তু চারমাসের বেশি মরসুমটা থাকেনা কারণ ওই সময়টাতে শীতটা একটু বেশি থাকে হা গ্রীস্মকাল টা বলছি গ্রীস্মকাল এ তো খোলা রাখতে সমস্যা নাই এখন তো খোলা আছেই গ্রীস্মকালে গ্রীস্মকাল এ কালবৈশাখীর একটা ঝড় থাকে ও গ্রীস্মকাল এ আবার কালবৈশাখী একটা সমস্যা করছে বর্ষাতেও সম্ভব না তাহলে হচ্ছে ইয়ের দিকে শীতের আগে ও শীতের আগে থেকেই তো ছেড়ে দে চার মাস আমার মনে হয় কি কোনোভাবে যদি আর একটু আরো একমাস কি দুমাস যদি বাড়ানো যায় আমার মনে হয় এই যে রিসোর্ট মালিকরা ওনারা একটু পুলাতে পারবে অর্থাৎ ভাড়াটা একটু কম করতে পারবেন কেননা অন্ন্যানো জায়গায় যে রিসোর্ট আমরা চারশো পাঁচশো টাকায় নিতে পারি সে জায়গায় সেন্ট মার্টিন এ একই রিসোর্ট একই ধরণের রিসোর্ট ওই সুযোগসুবিধা সম্পন্ন রিসোর্ট ভাড়া করতে গেলেই আমাকে কয়েক হাজার টাকা প্রত্যেক ব্যক্তি মাথাপিছু গুনতে হচ্ছে এটা কিন্তু ওনারা কিন্তু চাইলে যদি মরসুমটার সময়টা যদি বাড়ানো যেত ওনারা কিন্তু এটা পারতেন খরচ তা আরো একটু কম রাখতে তাই না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 তারা চাচ্ছে যে ব্যবসা করতে তারা চাচ্ছে যে মানুষের পকেট কেটে কিভাবে খাওয়া যায়

শহর থেকে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার তো তা চাইলেই কিন্তু ভাড়া খাবারের খরচ তা যেটা কমাতে পারে খুব যে বেশি দূর তও না কিন্তু তারা আসলেই অনেক টাকা বেশি রাখছে যেমন একটা ব্যাম্বো চিকেন তুমি যদি সেখানে খেতে চাও তোমার চারশো টাকা ভাগ পড়বে এটাতে কি পুরো ফুল মুরগিটা দেওয়া হয় মানে পুরো মুরগিটাই কি চারশো টাকা না না ছয়শো টাকা হচ্ছে পুরোটা ছয়শো টাকা হচ্ছে একটা পুরো মুরগি ওখানে মুরগি তো স্থানীয় ব্যক্তিরা নিজেরাই পালন করেন তারপরেও দাম তা এতো বেশি কেন

বন্যমুরগির ব্যবস্থা কি করে তারা আমরা যদি চাই না চাইলে আগে থেকে বলতে হয় যে আমাকে বন্যমুরগি দিবেন এটা তো একটা খারাপ জিনিস বুনোমুরগি শিকার করাটা তো একটা অপরাধের সামিল

এইরে চলছে আর বল তুই কেমন আছিস? কিরকম চলছে সবকিছু? সব ঠিকাছে তো? খুবই ভালো খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ ওটাই তো ব্যাপার আছে।

আর কি বলছিলিস movie টা তো অনেক যাওয়ার কথা আছে। কিন্তু কি বলবো? যেরকম চাপে ফেঁসে গেছি না কি বলি তা? জানিস movie দেখা এক বছর হয়ে গেছে ওই যে Last movie দেখলাম তোদের সঙ্গে এক বছর আগে ওটাই দেওয়া আছে তারপরে আর যায়নি আমি। কি বলবো? এই ন টা থেকে পাঁচ টার job ই এত বেঁধে রেখেছে। কি বলবো? মানে time ই পাইনি, চা খাই, বাড়ি ঢুকি, ঘুমিয়ে যাই, ভোরবেলা উঠি, চান করি, পুজো করি, অফিস চলে যাই। তাই জন্য ভাবছি কি হ্যাঁ একদিন চল এটার একটা plan বানাই। ভাল করে আড্ডা মারবো নন্দনে। তারপরে নন্দনেই movie দেখবো। বাঙালি একটা movie খুব ভালো movie দেখবো, popcorn খাবো, আবার তারপরে বেরোবো ওইখান থেকে। ভালো একটা জায়গা lunch অথবা dinner করবো, photoshoot করবো। তারপরে নিজের নিজের বাড়ি কি বলছিস ভালো হবে তো plan টা?

বাহ্ আরে কি যে বলবো? এখনকার enjoyment কি আছে বলতো? এই বাড়ি আসলাম বাড়ি আসার পরে নেটফ্লিক্স আছে ওইটা তে series বিড়িস দেখে নিলাম, movie দেখে নিলাম, ওইটাই enjoyment আছে। এইসব enjoyment আর কোথায়? আড্ডা মারা, বাড়ি যাওয়া, ঘোড়া ফেরা করা, কোথায় আছে? বলতো